অনেকগুলা পার্স পার্স দেখা যাচ্ছে পার্সের প্যাকেট ।

তার পাশে আর আছে অনেকগুলি ফ্লাওয়ার্স অনেকগুলি ফুল সুন্দর ফ্লাওয়ার আর ওখানে একটি চেয়ার রাখা আছে।

ই কোলড্রিংকসের দোক কোলড্রিংকস প এখানে আছে।

এখানে একটি সাইনবোর্ড দেখা যাচ্ছে যে--

এই সেলুনের মধ্যে একটি কিউ_আর কোড দেখা যাচ্ছে।

এই স সেলুনের মধ্যে অনেকগুলি লাইটস দেখা যাচ্ছে দেওয়ালের মধ্যে।

একানের মদ্যে অনেকগুলি চোট চোট চাত্র শিশু আচে।

ছবিটিতে দেখা যাচ্ছে যে এক দুইজন মানুষ একছাতে দেখা যাচ্ছে।

এই ল্যাবোটারির মইধ্যে মানুষও আছে।

এখানে নোচা আছে অনেকগুলি মানুষ বসে আছে।

এখানে দু একটি বা রেড-রড দেখা যাচ্ছে।

পাশে এই দুকানের পাশে একটি গ্রীল আসে।

এই মলেদে অনেকগুলি প্যান্ট আচে অনেকগুলি টিশার্টও আচে।

একানে ইয়োলো কালারের একটি জিনিস দেখা যাচ্ছে অনেকগুলি কালারিংয়ের জিনিস।